আনন্দ করতে যায় লোকে ঘুরতে যায় খেতে যায় জিনিসপত্র কিনতে যায়।

তো মাইন গেট তাই মানুষ সুন্দর করে দেয় না তখন ।

আমরা যাই ঐখান থেকে জিনিস পত্র কিনি বি ।